উ-ম ঝাড়গ্রামস্টেশনে একটি রেল দাঁড়িয়ে আছে রেল গাড়ির উ-ভিতর অনেক প্যাসেঞ্জার আছে ।

ও পাশে অনেক প্যাসেঞ্জার চলাফেরা করছে--

বিল্ডিং টি হলুদ কালারের এবং বিল্ডিং এর নিচে অনেকগুলি দোকান আছে তার মধ্যে একটি রঙের দোকান।